এখানে এখানে খুব সুন্দর আহ ইমেজ এটা দেখতে পাওয়া যাচ্ছে | দেওয়ালের রং হচ্ছে হালকা নীল আর সাদা এ রয়েছে।

পিছনে একটি বাড়িইই রয়েছে এবং পাশে কয় প্রকার একটি গাছ লক্ষ্য করা যাচ্ছে এটি পড়ন্ত পড়ন্ত দুপুরের দৃশ্য।

এবং অন্য পিছনে কয়েকটি গাছ দেখা যাচ্ছে কিন্তু গাছের রং বিবর্ণ এবং আকাশের রং হালকা নীল দেখতে পাওয়া যাচ্ছে।